হ্যাঁ অবশ্য অবশ্য। কারণ চাকরি তে কারণ আপনার একটা বিষয়ক একটা বিষয় দুই তিনটা বিষয় পকের থাকলে হয় তো কিন্তু Business বিষয় এ সৌ বিষয়ে আর কি বলে আপনার সব দিকে খেয়াল রাখতে হবে মানে তো বাপের টা মোটরও Easy বিষয় না। আচ্ছা বুজতে পেরেছি আর বর্তমানে কিন্তু আমরা যেহেতু জানি যে গহনে সোনার গহনা দাম অনেক বেড়ে মানে অনেকটাই বেড়ে গাছে তাই না হ্যাঁ হ্যাঁ Gold এর দাম তো সে ক্ষেত্রে যদি কিছু golf কিনে রাখা যাই সেটা পরবর্তীতে market বিক্রি করলে। যত দিন দিন বাড়ছে এটার চাহিদা তা দিন দিনই বাড়ছে তাই না হত্যা হ্যাঁ সেতো।

আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন আমাদের এক্ষানে আজান এর Sound আসতাছে। জি না। ও আচ্ছা তাহলে ঠিক আছে আপনি Gold এর যে বিষয় টি বললেন বাংলদেশ এর মতো মোট জন প্রিয় দুইটা Investment এ মানুষ দেখা হচ্ছে একটা Gold এর বিনিয়োগ আর একটা হচ্ছে জমি তে বিনিয়োগ বিষের করে যারা একটু OldGeneration তারা সেটা মনে করে কিন্তু Gold এ কিন্তু Nintin percent এর বেশি বেশ বা এইনা ধরতে গেলে আপনি ও তো মনে করেন আচ্ছা Gold অনেক লাভ অনেক কিইছু বা বিষয় টা কিন্তু তেমন না।

কিন্তু বিক্রি করার সময় কিন্তু ওর মজুরি টাকাটা কেটে রাখে দেয় তো ওখানে তেমন একটা কিন্তু লাভ হয় যান। আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে এখন জমি কিনে ব্যাপার টা সে খানে তো মানে এতো অল্প টাকা দিয়ে জমি কিনা টা আসলে সম্ভাব না অল্প তাকে দিয়ে জমি কিনা টা তেমন লাভ জনক হবে না তবে আপনি যদি আপনাদের গ্রাম এর সাইডে কোনো জমি কিনে যদি ওখানে চাষএর ব্যাবস্তা করতে পারেন। তাহলে হয় তো কৃষি কাজের ব্যাবস্তা করলে হয়ত বাসি তা লাভ জনক হতে পারে তবে আপনি যদি চিন্তা করেন যে জমি কিনে পরে ফেলে রাখে জমি বিজরী করবেন তাহলে তেমন একটা লাভ হবে না যেহেতু আপনার Amount টা অনেক কম। আচ্ছা আচ্ছা বুজতে পেরেছি তো এখন আমাদের একটা সির্ধান্তে আশা একটা আশা উচিত যা আমরা আসলে আমার অর্থনৈতিক অবস্থা যদি Chang হয় আমাদের Financial যে ব্যাপার টা হ্যাঁ হ্যাঁ তো। এখন ওটাকে Event এর কাজে জাগানো যাই কিনা। তো আমার মোতে আহ বেশ ভালো একটি Option আছে Mutual Fund এর মাধ্যমে Share market এ বিনিয়োগ করা আমের কি এ ব্যাপারএ কোনো ধার না আছে Mutual Fund এর ব্যাপারে। জি না আমার এ ব্যাপার এ কোনো ধারণা নাই আপনি আমাকে জানাতে পারবেন। হ্যাঁ তো Mutual Fund ফান্ড হচ্ছে Mutual Fund এর একজন প্যান্ট Manajer থাকে যিনি হচ্ছে Share market বা অর্থ নৈতিক বা Financial অনেক বিষয়ে অনেক বেশি Expire কনেকে গেন রাখেন। তিনি এ কি করেন আচ্ছা আপনার মতো কএকশো বা একশো দুইশ বা তিনশো চারশো মানুষের কাছ থেকে কিছুটাকা জি তারপর ওই টাকা সব সমিলিতকরে উনি Share market এ ভালো ভালো যে Share গুলো আছে। ওই Share তে নির্দিষ্ট ভাবে বিনিয়োগ করে তো এর ফলে কি হয় উনি যেহেতু এই বাপের এ Expiret উনি একটা Padosan করতে পারে যে কোন Share ভালো হবে বা কোন Share খারাপ হবে।

ভালো Share গুলো তে জি জি বুজতে পেরেছি এক্ষেত্রে কি হয়।

তাহলে এটা এটাতেই Invest করা টা ভালোই হবে আমার যে টা মনে হচ্ছে। সেটা করতে পারেন কিন্তু বাংলাদেশএ তেমন একটা জন প্রিয় না এবং পাশের দেশ India তে কিন্তু বেশ জন প্রিয় বিশেষ করে আপনি Youtub এ অনেক Video দেখতে পারবেন আপনি যদি Youtub এ Search দেন অনেক ভালো ধার না পাবেন আমার মতেই এটি হচ্ছে।

একটা Option আমার কাছে যদি টাকা থাকতো আমাকে এখন বোলো আমি এটাই করতাম আমি Personally আচ্ছা আচ্ছা তাহলে এটাই করা যাই নাকি এটাই আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি এটাতে লাভ তা পাবো ঠিক আছে কত মাস অন্তর অন্তর। এটা তে সম্ভবত Financial যে Close হলেই দেয় দেয় হয়তো একবছরে একবছরে দেয় আর কি এক বছর পর পর হয় তো June July ওখানে সেই সাধারণত January tow December হয় না June tow July হয় তো। তো ওই ভাবেই দেয় আরকি July tow June হয় তো আপনি June মাস এই হয় তো আপনি পেয়েযাবেন আচ্ছা যাক এখানে আজ্যটা বিষয় হচ্ছে আপনি যদি। চিন্তা করেন এক দুই বছর বা তিন বছর পর টাকা Withdraw করে ফেলবেন বা আপনার যে লাভ আছে যে টাকা Withdraw করে ফেলবেন তাহাকে কিন্তু বিষয় টা তেমন একটা লাভ জনক হবে না আপনি তো Compounding এর ব্যাপার কেন জানেন তাই না। এটার এটার কারণ কি লোভ জনক। জানলাম এখন Invest করলেন একটা Compani তে সেই Compani ধরেন যতই ভালো Compani হোক Compani তো Los হতেই পারে তাই না জি জি Los হলেই আপনি ভালো Compani তে Invest করো তাহলে দেখা গেল আপনার Los হয়ে গাছে কিন্তু ভালো Compani Los করে না কারণ এক দুই বছর খারাপ যেতেই পারে কিন্তু পাঁচ বছর পর যে Los Los করা সম্ভাবনা টা খুবই কমে যাবে সেই জন্য বেশি ভাগ Staef রা Opinion টাই হচ্ছে।

পাঁচ বছর হচ্ছে একবারে Minimum ইটা একে বাড়ে সর্ব নিম্ন আমার মোতে সাত তবে আমার সবচাইতে ভালো দশ পনেরো বিস্ যত বছর বাঁচতে পারেন সবচাইতে ভালো যত বেশি রাখবেন আপনার Return ও টোটো বেশি আসবে। বিশেষ করে এখানে একটা System আছে সেটা হচ্ছে SIT বা System এ Investment Planning তো এই Planning এর Under এ আপনি প্রতি মাসে নির্দিষ্ট তারিখএ নির্দিষ্ট একটা Amount ওই যে Mutual Fund এ জাম দিবেন। তুমি ওই Amount টা ভালো ভালো company এরকম আচ্ছা আচ্ছা টানা কয়েক বছর কম পক্ষে পাঁচ বছর আমের ও Idell হচ্ছে পনেরো দশ পনেরো। বিস্ বছর রাখতে পারলে আপনি দেখাযাবে পনেরো বছর রাখলেন। তখন এই লাভ তা এককালীন এককালীন লাভ। নাকি এককালীন না প্রতি বছরে দিবে তবে আপনার লাভ টা না তুলাটাই বেটার হবে ইও যে Compounding এর Effec তা আর কি এখন আপনি ধরেন পনেরো বছর রাখলেন পনেরো বছরে প্রতি বছরে মাস এ ধরেন দুই হজের করে রাখলে ধরেন আপনার বিস্ লাখ টাকা। টাকা জমা হলো এই বিস্ লাখ টাকা দেখা যাবে পনেরো বছর পর পঞ্চাশ স্যাট লাখ কাটেও হয়ে যেতেও পারে বেশির ভাগ সময় এইরকমই হয় কিন্তু আপনি যদি কম সমৃ এর জন্য রাখেন দুই, তিন, চার, পাঁচ, বছরের জন্য রাখেন তাহলে খুব একটা লাভজনক হবে।

ও আচ্ছা যাক বুজতে পেরেছি আসলে আমার এটার সম্পর্কে ধারণা একদমই। যাই হোক বাসীর ভাগ মানুষএরই Share market সম্পর্কে ধারণা থাকলে Mutual Fund সম্পর্কে কেউ তেমন।

তো এটি আমার মোতে খুবই ভালো একটা Opinion আচ্ছা তাহলে আমি এটাতেই Invest কোবো তাই তো হ্যাঁ এটাই ভালো হবে

না না সেটা তো অবশই না আমি একটু যাচাই বাছাই করবো Googel করে নিবো দেন আমার যদি ভালো যদি মনে হয় তাহলে এটাতেই। মানে Invest করার ইচ্ছে Youtub ভাই আপনাকে অনেক ধোন ব্যাড বুজলেন আপনি আমার কাছথেকে জানলাম আমি আসলে অনেক কিছু জানতাম না শিখেছি আপনার কাছ থাকে অনেককিছু। হ্যাঁ অবশই ধন্যবাদ দেওয়ার কিছুই নাই আমি তো মানুষকে জানাতেই ব্যাপার বিশেষ করে Financial ব্যাপার গুলোতে গুলোতে মানুষ কে Help করতেই বেশ ভালোই লাগে আমার। আচ্ছা আচ্ছা তো ইন্সআল্লা পরবর্তী তে আপনার সাথে অনেক কথা হবে এই ব্যাপার এ ঠিক আছে আজকের মতো এই খানে থাকুক ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আল্লাহাফিজ।

দু হাজার তেইশ সালের hockey বিশ্বকাপ কে host করবে? পুরুষদের বিশ্বকাপ দু হাজার তেইশ ভারতের Odisha রাজ্য়ে খেলা হবে। Bhubaneswar রের কলিঙ্গা stadium এবং রৌরকেল্লার বিরসমুণ্ডা আন্তর্জাতিক hockey stadium দুটি venue তেই match গুলি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পুরুষদের hockey বিশ্বকাপ দু হাজার বাইশে, England তাদের চতুর্থ খেতাবের জন্য স্বর্ণপদকের খেলায় over time এ Canada কে চার থেকে তিন ব্যবধানে পরাজিত করে এবং ঘরের বড় পেয়ে তাদের প্রথম পদক জিতেছিল। ভারতের কোন রাজ্যে দুহাজার তেইশ সালের hockey বিশ্বকাপ, আয়োজন করা হয়েছিলো? FIH পুরুষ hockey বিশ্বকাপ দু হাজার তেইশ ভারতের Odisha রাজ্যের Bhubaneswar রে এবং রৌরকেল্লায় তেরো থেকে ঊনত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভক্তরা ভারতের match গুলি সহ সোফিস হকি ইভেন্টিম টিভিতে এবং live streaming ও দেখতে পারবেন। ভারত কতবার পুরুষদের hockey বিশ্বকাপ জিতেছে? গ্রীষ্মকালীন অলিম্পিকের মধ্যে চার বছরের ব্যবধানে এটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়, Pakistan সবচেয়ে সফল দল, চারবার tournament জিতেছে Netherland ও Australia য়ায় প্রত্যেকে তিনটি করে শিরোপা জিতেছে এবং Germany দুটি শিরোপা জিতেছে। Belgium ও ভারত উভয়ে একবার করে tournament জিতেছে। বর্তমান hockey বিশ্বকাপ champion কে?

উনিশশো নব্বুই, দু হাজার ছয়, দু হাজার চোদ্দো ও দু হাজার আঠারো এবং দু হাজার বাইশ এই বছরগুলিতে প্রতিযোগিতায় তারা সবচেয়ে সফল দল তারা বর্তমান champion ও বটে। কোন দেশে সবচেয়ে বেশি বিশ্ব Championship জয় পদকের সংখ্যার দিক থেকে CANADA সবচেয়ে সফল একটু দেশ। teamCanada দু হাজার বাইশে বিশ্ব championship এ রৌপ্য দাবি করে তাদের মোট পদকের সংখ্যা বাহান্নটি নিয়ে আসে বাইশে স্বর্ণ দাবি করে।

FIH পুরুষদের দুহাজার বাইশ বিশ্বকাপের জন্য নিম্নলিখিত তিনটি চূড়ান্ত bid পেয়েছে, নভেম্বরের দু হাজার উনিশে ভারতে দু হাজার তেইশ সালের জানুয়ারীতে tournament এর আয়োজন করার জন্য নিশ্চিত হয়েছিলো। পছন্দের সময় window এক থেকে সতেরো জুলাই দু হাজার বাইশ belgium মেও। কোন stadium দু হাজার তেইশ বিশ্ব, বিশ্বকাপ অয়োজন করবে? যতদূর report অনুযায়ী জানা যায় Gujarat টের নরেন্দ্র মোদী stadium আগামী তেরোতম সংস্করণ ICC বিশ্বকাপের আয়োজক হবে। ভারতে এই প্রথম বিশ্বকাপের আয়োজন করা হবে সেখানে। আমি বিশ্বকাপ hockey কোথায় দেখতে, জানুয়ারিতে ভারতে দু হাজার তেইশ সালের FIH পুরুষ hockey বিশ্বকাপের জন্য busy sports hall আপনার বাড়ি। ভারতে hockey কি বড়ো? Hockey ভারতের জাতীয় খেলা, এখনও তার গৌরবময় দিনগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করছে যখন এটি প্রতিটি olympic games থেকে স্বর্ণপদক নিয়েছিল। ধ্যানচাঁদ এর নেতৃত্বে ভারত, আটটি olympic স্বর্ণপদক নিয়ে hockey বিশ্বে আধিপত্য বিস্তার করেছিল। ভারতের hockey তে সেরা রাজ্য কোনটি? কিভাবে hockey বিশ্বকাপ দু হাজার তেইশ live দেখবেন? আপনি আপনার TV তেই এটি দেখতে পারবেন। Stars sports select two stars sports select two HD তেও access করা যেতে পারে। Hockey মহাবিশ্বের কেন্দ্র কোথায়? তোমার কাছে এটি একটি প্রশ্ন হলেও এডিনা মেনসোটা এটি হল মহাবিশ্বের কেন্দ্র hockey র, মার্কিন যুক্তরাষ্ট্রর hockey মহাবিশ্বের কেন্দ্রের কেন্দ্র ওয়াই স্কিন উপসংহারে।

ভারত মাত্র একবার hockey বিশ্বকাপ জিতেছে Malaysia য়ায়, কুয়ালালুমপুরে অনুষ্ঠিত উনিশশো পঁচাত্তর সালে পুরুষ hockey বিশ্বকাপে জাতীয় hockey দল চিরপ্রতিদ্বন্দী Pakistan কে পরাজিত করে প্রথমবারের মতো trophy জিতে নেয়। ভারত কখন hockey তে প্রথম অলিম্পিক সোনা জিতেছিল?

আঠাশ সালে আর্মস্টারডাম অলিম্পিকে একটি স্বর্ণপদক জিতেছিল, সেই সময় ভারতীয় hockey দলের অধিনায়ক ছিলেন জয়পাল সিং। Hockey মার্কিন যুক্তরাষ্ট্র এবং Russia, Sweden এবং Finland মতো Europe পীও দেশগুলিতেও জনপ্রিয়।

বিভাগে পঁচিশটিরও বেশি বিশ্ব tournament আয়োজন করা হয়েছে। দু হাজার তেইশ সালের hockey বিশ্বকাপে, আসরে চুয়াল্লিশটি match অনুষ্ঠিত হবে, যেখানে ষোলোটি দেশ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বীতা করবে। সম্পূর্ণ সময়সূচী পান, FIH পুরুষদের hockey বিশ্বকাপ, দু হাজার তেইশেই শুরু হতে চলেছিল, রিও দু হাজার ষোলো অলিম্পিক championArgentina তেরোই জানুয়ারী Bhubaneswar রে কলিঙ্গা stadium এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটি শুরু হয়। বিশ্বকাপ hockey তে দল, চুয়াল্লিশটি match তো খেলা হবেই, ষোলোটি দল দল দল করে বিশ্বকাপ trophy র জন্য প্রতিদ্বন্দ্বীতা করবে। অলিম্পিক দু হাজার একুশে স্থানান্তরিত হওয়ার কারণে দু হাজার তেইশ সালে,

কোন দেশে দু হাজার, পাঁচ বিশ্বকাপ দুহাজার চব্বিশ সালের জানুয়ারীতে Oman নের মাসকাটে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী FIH hockey পাঁচ বিশ্বকাপ hockey পাঁচ format এ একটি শীর্ষ tournament এ স্থাপন করবে যা একটি চতুর দু হাজার বাইশ hockey বিশ্বকাপে, FIHhockey বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে hockey বিশ্বকাপ যোগ্যতা প্রতিযোগিতার মাধ্যমে FIH hockey বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ভারতের কোন বছরে পনেরোতম পুরুষ hockey বিশ্বকাপ, সংস্করণ তেরো থেকে ঊনত্রিশে জানুয়ারী দু হাজার তেইশ পর্যন্ত Odisha রাজ্যে অনুষ্ঠিত হবে। য দুহাজার আঠারো সালেও শেষ সংস্করণটি আয়োজন করেছিল। বিশ্বের সেরা hockey খেলোয়াড় কে? এবং বিশ্বকাপ দুহাজার ছাবিশে, quarter final থেকে প্রতিটি match সহ মার্কিন যুক্তরাষ্ট্র সাতটি match আয়োজন করবে, যেখানে প্রতিবেশী Canada এবং Mexico প্রতিটি দশটি match এর আয়োজক হবে। Tournament এর তিনটি দেশ প্রথম আয়োজক হবে। Argentinadifreding champion.